চিয়ার রাখা আ-ছ্ছে এইখানে ঘর আছে গাছ আছে ।

উরগা ঠাকুর দেখা যাচ্ছে। ঠাকুরের কাছে মহিসাসুর আছে কারতান আছে ত্রিশুল আছে। ফাইডে এ লক্ষ্মী-ই গনেশ ঠাকুর আছে-এ সাইড এ সরস্বতী ঠাকুর আর কার্ত্তিক ঠাকুর আছে।

কার্তিক ঠাকুর কাছে ময়ূর আছে সরস্বতী ঠাকুরের কাছে হাঁস আছে। লক্ষী ঠাকুর কাছে পেঁচা আছে গণেশ ঠাকুর কাছে ইঁদুর আছ।

এইখানে কি আছে উদ কতক্ষণ বাদে মাটি এই দেখা গেল মাটির ওইখানে মাটি দিয়ে একটু পাহাড়ের মতন উঁচু করা আছে কতগুনো লোক আ--

এখানে একটি অনুষ্ঠান হচ্ছে এখানে কতগুলো লাইট জ্বলছে |